এখানে মানুষ আস-ছে নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ঘোরার জন্য ।

এই জায়গাটাকে গ্যারেজ বলে এইখেনে বইক গাড়ি এগুলি ঠিক করার জন্য মানুষ দিয়ে যায় ।

চাএ ঘরে এখেনে দেখা যাচ্ছে চা ও ডাল লবন তেল।

এই জিনিসটাকে বলে জিলিপি এটা আটা দিয়ে বানানো হয় এটার টে--